এদিকে একটি ছোট একটা ঘরের মতন দেখা যাচ্ছে।

একেকটা একেক কালারের একটা লাল কালারের একটা গ্রীন কালারের একটা হোয়াইট কালারের।

আর শিশুদের খাবার দিচ্ছে পাশে আবার একটা পিলারের সাথে--

সামনে অনেকগুলি গাছপালাও আছে চারিদিকে।

একটা অটোও দেখা যাচ্ছে আবার মলটিও দেখা যাচ্ছে।

আর এটিএমের আকারটা ছোটো দেখা যাচ্ছে।

তারই পাশে কিছু একটা আছে।

একটা পাত্রে কিছু মাছ রাখা আছে মাছগুলি--

যার চারপাশে গাছপালা এপাশেও ওপাশেও গাছপালা।

দেখা যাচ্ছে যে একজন ডান্স শেখাচ্ছেন অপরজন তাকে ফলো করছে।

একটা রুম যার মধ্যে তিনটি টেবিল আছে।

অনেকগুলি আলমারিও আছে যার মধ্যে অনেকগুলি বই আছে।

এটা একটা ময়দান যার এক পাশে একটি বড় বিল্ডিং আছে।

কিছু গাছ দেখা যাচ্ছে অনেকগুলি গাছ।